এখানে দেখা যাচ্ছে একটি জলের ওপরে খেলার জায়গা যেখানে বাচ্চারা খুব আনন্দ করে আবার দেখো হাসির--

একজন খ্রীষ্টান টিচার যেখানে মনে হচ্ছে--